বাংলা আছে বাংলাতে উ অনেক গুলি গাছ আছে-এ লাগানো আছে গাছ --

এবং ব খোলা ময়দান আছে যেখানে চারিদিকে গাছ আছে।

সামনে একটা ঘরের গেট হু গেট দেখা যাচ্ছে। গেট এর সামনে দুটো উ ডিজাইন করা গোল গোল ডিজাইন করা আছে ।

এবং অনেক গুলি চুলা যে চুলায় অনেকগুি এ এ লাইট লাগানো আছে।

চেয়ার রাখা আছে লাইট আছে ।

একটা ছাদে ছাদে একটা বোর্ড লাগানো আছে ।

এই গাছ আছে নিচে অনেক গুলি। এ ও আ ইট পাথর ক এই গুনো আছে ইট পাথর এই গুনো সব আছে ।

নিচে উ বাস এর ভিতর ব্লু কালার এর কার্পেট এর মতো কা কাপড় বিছানো আছে। সাদা কাগজ আছে এ কাঁচ আছে ।